একটা দোকান দেখা যাচ্ছে অনেকগুলো ইঁট দেখা যাচ্ছে নিচে অনেকগুলো--

পতাকা দেখা যাচ্ছে জাতীয় পতাকা ।

সামনে অনেক গুলো বাইক রাখা আছে এবং অনেক গুলো টায়ার দেখা যাচ্ছে। শেল্টার দেখা যাচ্ছে টা টায়ার -এর দোকান দেখা যাচ্ছে ।

সবুজ রঙের গাছপালা দেখা যাচ্ছে। লাইন দেখা যাচ্ছে তিন চার জন প্যাসেঞ্জের দেখা যাচ্ছে। শেল্টার দেখা যাচ্ছে নীল রঙের লাল রঙের সাদা রঙের ।

গাছের ছায়া জলে পড়ছে আকাশ এবং মেঘের ছায়া জলে পড়ছে সেটা দেখা যাচ্ছে।

রতন শাহার জেনারেল ষ্টোর দেখা যাচ্ছে। ওপরে আশীর্বাদ আটার ব্যানার দেখা যাচ্ছে চটপট হাতে হবে দেখা যাচ্ছে। নীচে আমুল -এর ব্যানার দেখা যাচ্ছে। সমস্ত জেনারেল স্টোর -এর জিনিস দেখা যাচ্ছে।

খয়েরী রঙের নীচে মাঠ দেখা যাচ্ছে।

গোলাপি রঙের একটা বিল্ডিং দেখা যাচ্ছে সবুজ রঙের একটা পাঁচিল দেখা যাচ্ছে অনেক গুলো গাছ দেখা যাচ্ছে ওপরে অনেক গুলো ইলেকট্রিসিটির তার দেখা যাচ্ছে স্ট্যান্ড দেখা যাচ্ছে।

একটা বিল্ডিং দেখা যাচ্ছে সামনে বাগান দেখা যাচ্ছে অনেক গুলো গাছ দেখা যাচ্ছে পাশে দেওয়াল দেখা যাচ্ছে পাশে রেলিং দেখা যাচ্ছে বাউন্ডারি করা আছে দেখা যাচ্ছে।

সবুজ রঙের একটা জায়গা দেখা যাচ্ছে।